তার পাশেও দুটো ছোটো বাচ্চা আসে পাশে একটা ডোল আসে মাইক উইক এইসব আসে।

তার পাশে টেবিল আসে অনেক কিছুই আসে পাশে গাসপালাও দেখা যাচ্চে মানুষগুলো--

পাশে একটা সাইনবোর্ড আছে এর পাশে একটা গর আছে।

তার পিসনে সিসিটিভির ক্যামেরাও আসে পিসনে একটি কালা অনেক লম্বা কালা কাপড় রইয়াসে।

এখানে অনেকগুলি কাপ রইয়াসে তারপ কাপগুলো ঝুলিয়া আসে রোডের মাঝে।

এখানে একটি জমির মাঝে অনেকগুলি রঙবেরঙের ফুল আসে ।

এর চারপাশে অনেকগুলি গাসপালা আসে ওর পিছনে একটা ঘর আসে ঘরের মাঝে টিন আসে।

এখানে বাইরে একটি সাইনবোর্ড আসে তার পাশে একটা গেইট আসে।

তার পাশে দুইটো লাইট আসে একটা কালো রঙ্গিনের শাটার আসে।

কার্টন কলসি প্লাস্টিকের বকেট --